এবং কলকরখানা থেকে যে ধুয়া তা বের হয়ে সেটা কিন্তু মানুষ মানুষ কে আপনার অনেক ক্ষতি করে আসলে হেঁ আ এক হচ্ছেই যে আমরা যেখানে সেখানে আবজা ময়লা ফেলি এটা আসলে আমাদের প্রথম এবং প্রথম কাজ হচ্ছেই যে প্লাস্টিকে বেবহার তা যত তা হয়ে কম করতে হবে কারণ প্লাস্টিক আমাদের মাটি তে পচে না মিস্টি পারে না বা আসলে প্লাষ্টিক তা মাটি তে পচে না যার কারণে প্লাষ্টিক তা মাটি তে থেকে যায় যার কারণে এর ছাড়া আমাদের উচিত আরও গাছ লাগানো উচ্ছেতো করে মানুষ কে তার পরে এই ছাড়া আমরা যদি মানুষ সোচিতন করা চেষ্টা করি যে আমরা যত ঠুক সম্ভব আমাদের থেকে আপনার পুরো সমাজ তা কে এগিয়ে আসার দরকার এই জ্ঞানের আমরা বিভিন্ন ধরণে আইনানুক বেবস্তা আসবে আশ্রয়ে নিতে পারি তাই না যেমন যারা কোনো কারণ ছাড়া যারা গাছ কাটছে নিজের স্বার্থে জন্য তাদের কে আমরা আইনানুক বেবস্তা মধ্যে আউট আনতে পারি তা হলে কি হবে যে কি এক জন কে যদি আমরা কোনো ভাবে শাস্ত্রে দিতে পারি বা যে ভাবে হোক সাষ্টদিতে পারি তা হলে অন্য রা কিন্তু আপনার কাজ থেকে আপনার দূরে থাকবে তো দেখবে আপনি গাছ কাটা তা অনেক কমে যাচ্ছেই আবার দেখবে যে বাংলাদেশে বন্যভূমি পরিমাণ তা আসে সেখানে কিন্তু বন ভূমি পরিমাণ খুবই কম যেমন বাংলাদেশে বন্য ভূমি পরিমাণ বর্তমানে মনে হয়ে দশ পার্সেন্টে মতুন সেখানে আপনার দোল কার প্রায় পঁচিশ পার্সেন্টে মতুন তো আপনি ভেবে থাকবেন ভেবে দেখেন তা হলে যে পরিবেশে কত তা খারাব দিকে যাচ্ছেযে আসলে এই জায়গা আমরা আমাদের আমরা জায়গা জায়গা বসে ধরে তৈয়ারি করতেছি যার করানো আমাদের গাছে পরিমাণে আরও কম গেছে আমার মনে হয়ে কি আমাদের এই গাছে থাকে আমাদের পরিবেশ আমাদের পরিবেশে সাথে আমাদের আবহাওয়া আবহাওয়া সাথে আমাদের সমসহনীক ব্যাপার আমাদের নিজে দেড় স্বাস্থ এই যে জি পুরো সোম জিয়া সম্পর্ক তা এই জিনিস তা আসলে মানুষ ওই রকম সচেত না জি জি আমাদের উচিত যে এই ব্যাপার তা মানুষ দেড় জানানো যে আমরা পৃথ্বি গাছে কারণে আমাদের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 হেঁ ভাই আসলে আপনা ঠিক বলছেন হেঁ আচ্ছা ভাই আপনার সাথে আজকে আমার কথা বলে অনেক ক্ষণ খুনি কথা বলাম আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আসা করি আরও এক দিন কথা বলবো সেই প্রজন্ত ভালো থাকবে আল্লাহ হাফিজ জি ভাই আমরাও আপনা সাথে কথা বলে ভালো লাগলো আসা করি আমরা যেই ভাবে যদি কথা বলি মানুষের সাতজন করি হয়ে বা হেঁ হেঁ অবশ্য সুন্দর পরিবেশ পাবে আচ্ছা ভাই হেঁ আচ্ছা ভাই আল্লাহ হাফিজ

হ্যাঁ হ্যাঁ আজকে আমি শ্রেয়া বলছি আমাদের কিছু topic নিয়ে তো রোজই কিছু আলোচনা হচ্ছে সেটা আপনি জানেন তো এবার আজকের topic টা হল bank সম্বন্ধে আমরা ছোট্ট একটা serve করছি তো সেটা সম্পর্কে আমার একটু জানার আছে মানে মোটামুটি কোন কোন bank এ আপনার account আছে যদি আপনার ধরে নিন তিনটে bank এ account আছে তো আপনি আ betterfacilities কোন bank থেকে পান আর secondbank থেকে পান না তো কেন পান না তো সেগুলো আমি একটু জানতে চাইব আচ্ছা sobythewayverygoodafternoon তো thank you আমাকে connect করার জন্য

তো আ আপনি যদি একটু আমি আপনার কাছ থেকে জানতে চাইছি যে আপনি bank যখন বলছেন তালে bank ব্যাপারে কিরম type এর information আপনি actually দিচ্ছেন দেখুন informationbank র information বলতে তো অনেক type এর হয় একটা হচ্ছে আ savings এর savingsbank এ আমরা যে বিভিন্ন

আচ্ছা মানে basically আপনি যদি আমি যদি ভালো করে বুঝতে পারি আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে যে কোন কোন bank এ account আছে

বা আমি কিরকম ধরনের investment করতে পছন্দ করি বা কোথায় প্রশ্ন আছে আমার সেটা আপনি আগে বলুন যে আপনার কোন bank র account আছে

bank এ আছে না একটা bank এ আছে না কটা bank এ আছে না দেখুন আমার multiplebank ই account আছে যেমন হচ্ছে আমার Bandhan Bank এ একটা account আছে আমার HDFC তে একটা account আছে

আমার SBI তে account আছে হ্যাঁ তো এরকম দু তিনটে bank কে আমার account রয়েছে

এবার আপনি আমাকে বলুন তিনটে bank র মধ্যে আপনার কাছে faciliteswise কোন bankflexible দেখুন যদি facilitywise আমি বলতে চাই আপনি যদি বলি মানে কোন bank র মানে user friendliness বা customerservice ভালো তো সবসময় আরকি private bank যেমন HDFC ভাই এগুলো always আমার কাছে preferred তো ratherthangovernmentbank বা nationalized bank ধরুন SBI union বা UBI এই সবগুলোর থেকে আর Bandhan Bank টা যদিও private bank কিন্তু bandhan bank র ব্যাপারটা হলো bandhan bank একদম নতুন bank

এটা বলতে দ্বিধা নেই যে ওরা ধীরে আ অনেক progress করছে অনেক improvement হচ্ছে হম হম মানে bandhan bank আজ থেকে চার পাঁচ বছর আগে যেরকম অবস্থায় start করেছিল আ সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের Bandhan Bank র অনেক difference আছে

তো আ যেমন Bandhan Bank র একটা better জিনিস হচ্ছে যে bandhan এ rate of interest টা অনেকটা বেশি তো আ other মানে in comparison to অন্যান্য bank র থেকে তো এইটা যেমন Bandhan Bank এর আ খুব ভালো একটা সুবিধা আবার HDFC তে যদি বলি HDFC তে rate of interest কম কিন্তু আ মানে user friendliness বা আপনাকে অনেক কম হেপা পোহাতে হয় আর কি

হম যদি আমি investmentwise বলি তাহলে আপনি কোন bank কে prefer করেন বা মানে কার investment বা মানে FD ধরুন investment বলুন কাদের ভালো

আ তো bank account এ normalsavingsaccount এ যদি আপনি টাকা রাখেন তো approximatelysimilarly ই পাবেন আর কি খুব বেশি আ difference নেই সামান্য কিছু টাকার difference আছে তার উপরে আবার সেটাতে TDS কাটে অনেক কিছু ব্যাপার রয়েছে তো সেই তুলো সেই respect দেখতে গেলে আমি এখন FD FD তে invest করা খুব একটা prefer করি না

তো আমি এখন যেটা চেষ্টা করি সেটা হচ্ছে আ NPS বা PPF বা voluntary providend fund এইসব জিনিসগুলোতে invest করাটা বেশি prefer করি কারণটা হচ্ছে ওতে rate of interest টা অনেক better পাওয়া যায় তো সেই অর্থে দেখলে দেখতে গেলে এখন আমি মানে FD তে invest করাটা প্রায় বন্ধই করে দিয়েছি

তো আমি NPSnationalpensionscheme যেটা সেইটাতে interestrate টাও বেশি আ সেটা TAXfree আ একদম salary র সাথে সাথে সেটা deduction হয়ে যায় বা PF এ voluntaryprovidentfund বা অন্যান্য জিনিসগুলোতে সেই গুলোতে invest করাটা অনেকটা betterevenmutualfund আছে mutualfunds এও invest করাটা অনেকটা better

আহ মানে FD তে করার থেকে ওইগুলোতে করা অনেকটাই better

এবার আপনার এই তিনটি bank ছাড়া আরো অনেক ছোট ছোট bank আছে বা nationalized bank আছে সেই সম্পর্কে কি আপনার কোন idea আছে না আপনার কোন account আছে বা কোন কিছু nationalizedbank তো দেখুন অনেকগুলোই আছে যেমন আমি যদি বলি আ যেটা রয়েছে আপনার UBI আছে UBI যদিও এখন merge হয়ে গেছে UBI আর আ punjabnationalbankmerge হয়ে গেছে তো তারপরে ওটা punjabnationalbank ই হয়ে গেছে তো Union Bank আছে আমার wife র একটা account আছে Union Bank এ

তো সব bank গুলোতে nationalized bank এ যেটা একটা সুবিধা যেটা আছে সেটা হচ্ছে আপনার zero balance টা অনেক রাখা কম রাখলেও আপনার হয়ে যায় মনে হাজার টাকা বা এরকম রাখলেও আপনার হয়ে যায় তো সেই জিনিসটা আপনার private bank এ হয় না কিন্তু হ্যাঁ আবার সবকিছুই তো একটা ভালো দিক আছে খারাপ দিক আছে আপনার যদি nationalized bank এ কিছু দরকার পড়ে মানে আপনাকে minimum আপনি ধরে রাখুন চার থেকে পাঁচবার যেতে হবে না হলে ওই problem টা solve হবে না

করে আপনার মোটামুটি জাত থেকে পাঁচবার যেতেই হবে, না গেলে আপনার কাজটা solve হবে না ঠিক কথা বলেছেন আপনি কারণ হম এই nationalized bank এ মানে এই জিনিসটা খুবই বেশি সবাই এই জিনিসটাকে নিয়ে খুবই বেশি ভুক্তভোগী beitbecentralbank হোক বা আপনার SBI হোক যে কোন bank ই এই harassment টা প্রচুর যেগুলো কি private bank এ নেই right মানে প্রতিটা প্রতিটা government bank বা national bank nationalized bank ই একই scenario মানে কেউ কেউই এর ভেতর নাই আরকি তো HDFC তে যে সুবিধাটা আমি পাই সেটা হচ্ছে personalbanker আছে আপনি phone এ phone ই অনেকটা হয়ে যায় বা internet banking মানে আমার তো মনে পড়ে না lastfifteenyears এ আমি কতবার HDFC Bank এ visit করেছি আমার মনে নেই হয়তো hardly দুবার কি তিনবার তাও হয়তো না

আপনাকে কোন না কোন কারনেই সেই ওরা bank এ ডাকবেই হম তাছাড়া এখন apps হয়ে গেছে app এর through দিয়ে মানে deal করা অনেক easy হয়ে গেছে apps মধ্যে আজকাল মোটামুটি সবই functionality থাকে যেখানে আমি Bandhan Bank র apps দেখেছি সেখানে তো আপনি মোটামুটি recurrringdeposit বা FD ও apps এর through দিয়েই খুলে দিতে পারেন হ্যাঁ এইগুলো খুবই standard এখন private bank কে তো সেটা hdfc তেও আছে আপনি বাড়ি থেকেই মানে FDbook করতে পারবেন আ FDliquidate করতে পারবেন তো পুরো সবকটাই আ বাড়ি থেকেই আ করা যায় তার উপরে এখন এই covid এর সময় আমি দেখেছি মানে এই nationalized bank গুলোতে মানে লোককে line দিয়ে দাঁড়িয়ে আছে আ ভিড় তো সেই জিনিসটা অল্প অল্প করে একজন দুজন করে ঢোকাচ্ছে তো সেইটাতে আপনার পুরো মানে আপনি যদি nationalized bank এ যান একটা পুরো গোটা সকাল হাতে নিয়ে যেতে হবে তো আপনার কোথায় কোথায় account আছে?

তো axisbank কি আপনার zerobalance র account আছে

axis bank এ minimum দশ হাজার টাকা রাখতে হয় আমার আগের account এ zero balance ছিল কারণ আমি যেখানে চাকরি করতাম সেখানকার salary account ছিল তারপরে যখন আপনার salary থেকে savings এ convert হয়ে যায় তখন minimum দশ হাজার টাকা ওখানে রাখতে হয় ok আর bandhan এ আপনাকে কত টাকা রাখতে হয় bandhan এ এখন আগে ছিল দুই হাজার টাকা যখন মানুষ খুলে ছিল মানে start হয়েছিল bandhan bank কিন্তু এখন minimum পাচ হাজার হয়ে গেছে তো Bandhan Bank র service আপনার কেমন লেগেছে?

seven percent এর আমি একদম ly যখন bandhan bank start হয়েছিল তখন আমি নিজের একটা account করেছিলাম আর just আমি savings করার জন্যই ওই account টা খুলেছিলাম তখন আমি sevenpercentofinterestrate পাচ্ছিলাম সেটা আমাকে কোন bank দিচ্ছিল না এখন ওদের interestmoreorless সব bank র মতনই হয়ে গেছে

আচ্ছা আচ্ছা তো Bandhan Bank কে কোন জিনিস আপনার মনে হয় যেটা improve করা দরকার Bandhan Bank এর এরকম কিছু আপনার হ্যাঁ improve in the sense মানে দেখুন সেটা সব bank রই আছে improve তো সেরকম কিছু নেই ওদের এখন ওদের এখন scheme তো অনেক ভালো বেরিয়ে গেছে ওরাও মোটামুটি সব bank র মতন ভালো ভালো schemes বের করেছে ভালো ভালো savingsschemes আছে আপনার TAXsavingsschemes আছে so ওদেরও মোটামুটি অন্য bank র মত rather ওরা অনেক কম সময়ে মানে অনেকটা develop করে গেছে

আপনি কখনো government bank এ গেছেন বা গিয়ে করার চেষ্টা করেছেন হ্যাঁ আমি আমার একবার SBI তে হয়েছিল মানে আমি একটা joint কম করার জন্য try করেছিলাম

কি বলছে because আপনাকে আজকে বলবে আপনি এই এই details আর information নিয়ে আসুন আপনি কালকে যখন যাবেন পরে আবার change করে দেবে তো lotofharassment তো যখন আমি ভাবলাম যে account খুলতে এত harassment হচ্ছে তোর account খোলার পর কত harassment হবে তো সেজন্য আমি plan টা drop করে দিই

আর মানে আমি ওখানে করি না

প্রথম দিন আমি যখন যাই প্রথমদিন আমি তো শুধু জিজ্ঞেস করতে গিয়েছিলাম কি কি লাগবে joint account করার জন্য কি কি details আমার লাগবে কি আমার আবার আমার husband এর দুজনের কি কি জিনিস লাগবে line এ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম তো ওরা একটা জিনিস আমাকে বলে যে হ্যাঁ আপনি এই papers গুলো নিয়ে আসবেন তাহলে হয়ে যাবে এবার next dayaccount খোলার জন্য almostline এ দাঁড়িয়ে অনেকক্ষণ wait করছি উনারা আমাকে আগের দিন যা যা বলেছিল আমি সেই সেই details গুলো নিয়ে গেছিলাম papers গুলো নিয়ে গেছিলাম এবার আমি যখন আমার time সে exactly এতক্ষণ দাঁড়ানোর পরে যে আমি এবার একটা response পাবো account কি করে খুলতে হবে সেখানে উনি আমাকে বলছেন যে না এই কটা কাগজে মানে এই কটা dccuments এ হবে না আরো লাগবে আমি তখন উনাকে বললাম যে আমি তো আপনাকে কালকে বারবার জিজ্ঞেস করলাম উনি বললেন না কিছু করা যাবে না আপনাকে আনতে হবে

হ্যাঁ আমি করেছিলাম হ্যাঁ মানে খুলতে হবে মানে আনতে হবে। এটা rule এটা আনতে হবে ওদের way of talking plus ওরা একদমই coperate না

আচ্ছা তো private bank এ সেই সব problem টা আপনার solve হয়েছিল হ্যাঁ কারণ private bank তো বাড়ি থেকে এসে আপনাকে সব

সেটাই সেই জিনিসটাই private bank র হয়ে গেছে যে আপনি যদি আ account ও খুলতে চান আপনি কি পুরোটাই আর কি বাড়ি বসেই ওরা সব কিছু আপনাকে করে দিয়ে যাবে তো সেই জিনিসটা একটা খুব ভালো সুবিধা করেছে আপনার এই bank ওদের একটা যেমন ready made একটা kit থাকে

সেটাতে debitcard থেকে আরম্ভ করে সবকিছুই ওটাতে থাকে তো আপনি আসবেন তো ওই packet টা দিয়ে দিলে ওরা আর কি সবকিছুই করে আপনাকে দিয়ে দেবে তো এই জিনিসটা খুবই ভালো করেছে মানে private bank র ক্ষেত্রে তো government bank এ আমি জানিনা অনেক government র এর সেইগুলো নিয়েও ভাবা উচিত যে ওই জিনিসগুলো করে কিভাবে কি করা যেতে পারে তো এগুলো যদি government ও করতে পারে তালে অনেকের সেই জিনিসটা সুবিধা হবে তাই না সেই জিনিসটা না হলে কি হবে এটা একটা মানে problem থাকবে atpar হতে পারবে না কোনদিনই

আপনি investment এগুলো ছাড়া FD ছাড়া কোথাও করেন হ্যাঁ আমার mutual fund এ আছে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে তো mutual fund এ investment আপনি কোথা দিয়ে করেছিলেন

আচ্ছা Union Bank থেকে আপনি mutual fund র investment করেছিলেন তো কেন Union Bank কি কেন করেছিলেন? union bank এ তখন শুনেছিলাম যে mutual fund র জন্য অনেক ভালো plus বা ওদের interest নাকি অনেক ভালো ও তাই জন্য তখন করেছিলাম

এখন আমি এটা বলতে পারবো না কারণ market র condition খুব খারাপ তো এখন যদি আমি bank র দোষ দিই সেটা তো ঠিক হবে না কারণ market র condition খুব খারাপ এখন আমি অন্য bank এ পাব আর এই bank এ পাচ্ছি না সেটা ঠিক আমি এখন বলতে পারব না কারণ হচ্ছে market র condition খুব খারাপ যখন এর marketcondition ভালো হবে তখন exactly বোঝা যাবে যে আমি সত্যিই return টা পাচ্ছে কিনা মানে সেইটাই হচ্ছে আমাদের সবারই চিন্তা আর কি market কখন উঠবে না হলে এই investment গুলোর কি status দাঁড়াবে বা না দাঁড়াবে সেইটাই মানে covid এটা মনে হয় এগুলোকে সবকিছু hamper করে দিয়েছে covid মোটামুটি সব কিছুই hamper করেছে not only bank মানে সব কিছুইc normal life মানে সবচেয়ে বেশি affected হয়েছে গরিব লোকেরা যাদের business আছে তারা প্রচন্ড বাজেভাবে impacted হয়েছে হম এত timeoflockdown আবার যা pandemicrise হচ্ছে আবার বিভিন্ন cities এ lockdown হচ্ছে ও lockdown হওয়াটা তো majorninetypercentlife টাকে impact করে দেয় সেটা সবারই তো covid এর সময় আপনি কি কখনো bank এ physically physically গিয়ে visit করতেন নাকি আমি কখনোই মানে যেহেতু nationalized bank করিনি তো physically আমাকে এক দুবারই আমাকে যেতে হয়েছিল তখন আমি union bank এ mutual fund খুলেছিলাম তখন আমি গিয়েছিলাম physicallyvisit করতে কারণ আমার details আর information সব নেওয়ার ছিল যে আমি throughapp কি করে দেখব কোথায় আমি fullinformation পেতে পারি বা কিভাবে আমি market টা বুঝবো তো সেই কারণের জন্য আমি ওখানে physically visit করেছিলাম but other than that আ এখনতো rather r আমায় করতে হয় না because money transfer বলুন মানি তোলা বলুন সবকিছুই আপনার app এর through দিয়ে হয়ে যায় যারা online এ মানে পাড়ে যেমন আমাদের generation আমরা খুবই flexiblewithonlinepayment আমাদের পক্ষে bank এ visit করাটাই negligible কারণ দরকার লাগেই না সেটাই bank এ আমাদের এখন সেই জিনিসটা দরকার পড়ে না সেটা একটা ভালো জিনিস আর কি তো বাড়িতে বসেই আমাদের সবকিছু হয়ে যায় এই জিনিসগুলো আগে খুবই problematic ছিল আগে মানে ছোটবেলা থেকে দেখেছি যে বাবা মাদেরকে

হ্যাঁ তার কারণ হচ্ছে উনাদের কাছে সেই digital জিনিসটা এখনোও comfortable না মানে যতক্ষণ না physicallyhardcopy তে printed জিনিস দেখছেন ওনারা তো সেই জিনিসটা ওনারা ঠিক trust করতে পারেন না জিনিসগুলোকে যতক্ষণ ওই physicallyprintedcopy দেখবেন তারপরে জিনিসটা trusted হয় যে হ্যাঁ এটা সত্যিই আছে কিন্তু এখন তো সবকিছুই আমরা digital করে অভ্যস্ত তো আমাদের কাছে সেই জিনিসটা লাগেনা তো আমাদের কাছে মানে আপনি digitally ও যে জিনিসটা দেখছেন আর physically ও যে জিনিসটা দেখছেন সেটাও same তো তাই জন্য আমরা আর কি আ ওই জিনিসটা অভ্যস্ত হয়ে গেছি italldependsupongenerationtogenerationmaybe আমাদের next generation হয়তো আরো advance কিছু তখন আরো বেশি better facilities ও চলে আসবেনা আমরাও advance হয়েছি কারণ bank ও advance হয়েছে আগে তো এই সমস্ত app ফ্যাপ কিছু ছিল না তখন আমরা ছোট ছিলাম তখন bank এ মানে mightbeonline ব্যাপারটা ছিল কিন্তু bank এর এত app ট্যাপ culture টা ছিল না এই culture টা আমাদের generation এ এসেছে এবার next generation এ আরো বেশি হয়তো smooth হয়ে যাবে

সেই mobile বা mobile আমরা দেখেছি classnine এ আমি প্রথম mobile দেখি আমার বাবার কাছে তো তারপরে যদি এখন বলেন একটা ন মাসের বাচ্চাও জানে তো mobile কি জিনিস সে হয়তো মুখে বলতে পারবে না but overall আপনাকে বুঝিয়ে দেবে যে mobile কি জিনিস তারা ছোটবেলা থেকেই জন্ম থেকেই দেখছে এই জিনিসগুলো বা আমার এখনো মনে আছে যে তখন আমি যখন classsixfivesix এ পড়ি বা sorryseveneight এ পড়ি তখনো বাড়িতে colorTVwithremote থাকা isaluxury

এখন হয়তো সেই জিনিসগুলো বললে লোকে হাসবে কোথাও travel করার জন্য travel টা খুব common ব্যাপার তখন আমাদের ছোটবেলা মানে flight

তখন flightlige এ মানে একটা বিশাল ব্যাপার যে হ্যাঁ আমি flight এ করে কোথাও একটা যাচ্ছি মানে সেই craze টাই অন্যরকম ছিল আর এখনকার generation এ যদি আপনি দেখেন মানে itsverycommon

সবকিছুই upgrade হচ্ছে মানে আমাদের পরের generation এ অনেক কিছু জিনিস চলে আসবে যেগুলো আমাদের কাছে অনেক অস্বাভাবিক হবে কিন্তু ওদের কাছে প্রচন্ড মানে meaningful হবে আর এটা এখন flight এর প্রথমত ভাড়াও কমেছে affordable হয়েছে দ্বিতীয়ত মানুষের কাছে সময় নেই ওতো আ অত সময় নেই মানে life অনেক বেশি fast হয়েছে আ plus মানে এখনকার generation মানে যে younggeneration তারা অনেক বেশি fast যে হারে progress করছে আর কি এইসব মিলিয়ে মিশিয়ে আর কি ব্যাপারটা দাঁড়িয়েছে তো মানে downtheline আ কি হবে না হবে সেগুলো দেখার তো আমার মনে হয় এই generationgradually অনেক বেশি progress করছে আপনি ptocurrency নিয়ে কিছু জানেন